তো আমরা জানি উম- আমাদের সবোর্চ বিচার ব্যাবস্থার মধ্যে সুপ্রিম কোর্ট তার নিচে পরে হাই কোর্ট ।

যে আ- সূর্য অস্ত যাবে এবং--

এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের নিত্য প্রয়োজনীয় দিনের জন্য যে দৈনন্দিন জীবনের জন্য যে আসবাবপত্র গুলো পাওয়া হয়--

ক্রেতা হয়ে বিক্রেতা কাছ থাকে নির্দির্ষ্ট দরদাম হয়ে কিন্তু আমরা এগুলো কিনে থাকি এবং আমরা নিজেরা।

এবং এই ধরণের বিল্ডিং আমরা নিচ্ছি টাকার বিনিময় এখানে আমরা কিন্তু ঘর কিনতে পারি।

আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি--

আমরা জানি এটি কিন্তু একটি নার্সিং সেন্টার এবং এখানে কিন্তু বিভিন্ন ধরণের--